এই ছবিতে একটি প্রাচীন গুহা মন্দির দেখা যাচ্ছে।

পেছনের বাড়িটির দরজা খোলা রয়েছে এবং আশপাশে ইটের দেওয়াল দেখা যাচ্ছে।

এই ছবিতে বিভিন্ন মডেলের ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে।

পিছনের দেয়াল বিভিন্ন রঙে রাঙানো যেমন নীল এবং গোলাপী।

টেবিলে দুটি প্লাস্টিক -এর বোতল ও কিছু কাপড় রাখা আছে।

এটি একটি ইস্কুলের আঙিনা যেখানে সবুজ ঘাসপাতা রয়েছে।

সামনে লিকুইড ডিটারজেন্টের বড় পাত্র দেখা যাচ্ছে।

দোকানের তাকগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের বাক্স সাজানো আছে।

তাকের নীচের দিকে সাধারণ বাটন ফোনের মডেল রাখা রয়েছে।

এটি একটি গাড়ির ব্যাটারি বা বৈদ্যুতিক সরঞ্জামের দোকান মনে হচ্ছে।

সামনে খোলা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে।

হবিতে একটি পুরনো ইটের তৈরির স্থাপত্য দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে প্রচুর আলো এবং বিভিন্ন পোশাক বিভাগ দেখা যাচ্ছে।

ডানদিকে একটি অটো রিকশা এবং কয়েকটি সাইকেল রয়েছে।